এখানে একটি রুম দেখা যাচ্ছে।

পাশে কতগুলি হলুদ রংয়ের সিঁড়ি দেখা যাচ্ছে।

নদীটিতে অনেক জল দেখা যাচ্ছে।

পিছনে একটি সবুজ রঙের কাপড় দেখা যাচ্ছে।

অনেকগুলি ফুলের গাছ দেখা যাচ্ছে।

স্কুলটির উপরে টিনের চাল দেওয়া আছে।

সামনে অনেক মানুষের ভিড় আছে।

ভিতরে দু তিনজন মানুষ আছে।

এখানে দুটো দুকান দেখা যাচ্ছে।

চামনে একটি খোলা রাস্তা আছে।

সামনে একটি ফাঁকা রাস্তা আছে।

ওপরে একটি নীল রঙের ব্যানার লাগানো রয়েছে।

গ্যালারি -তে সুন্দরভাবে শাড়ি সাজানো আছে।

মানুষ নীল রঙের জামা পরে আছে।

একজন মহিলার লাল রঙের জামা পড়ে আছে।

এখানে কতগুলি বিল্ডিং দেখা যাচ্ছে।

একজন মানুষ সাদা রঙের জামা পরে আছে।

রুমটির ভিতরে রয়েছে কয়েকটি বেড ।

পাশে আবার একটি পর্দা ঝোলানো আছে।

ভেতরে দুটি গ্যালারি রয়েছে।

ওপরে হলুদ রঙের একটি ব্যানার লাগানো আছে।

এখানে একটি বইয়ের দোকান দেখা যাচ্ছে।

গ্যালারিতে অনেক বই সুন্দরভাবে সাজানো আছে।

কর্নারে একটি লাল রঙের চেয়ার দেখা যাচ্ছে।

কয়েকজন মানুষ আছে দেখা যাচ্ছে।

দূরে একটি মানুষ দেখা যাচ্ছে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে।

কড়াইটি কালো রঙের দেখা যাচ্ছে।

পাশে একটি হলুদ রঙের বিল্ডিং আছে।

একজন মহিলা গোলাপি রঙের শাড়ি পড়ে আছে।

এখানে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে দুটি হলুদ রঙের সিঁড়ি দেখা যাচ্ছে।

একটি হরিণের মাথায় শিং রয়েছে।

রাস্তাটির দু' সাইডে অনেক দোকান আছে।

এখানে একটি বড় মন্দির দেখা যাচ্ছে।